দুটো সি_এন_জি গাড়ি আসছে সামনে একটা গাড়ি যাচ্ছে।

দুটো চেয়ার আসে একটা কুলার আসে।

রেড কালারের উপরে হোয়াইট কালার ।

একজন মানুষ আসে অনেকটা চেয়ার লাগানো আসে।

ইস্কিনের মাইধ্যমে একটা ডিজাইন করিয়া আটবেনা নিসসই ফটো ওঠেনা মালা লাগানো আসে ফটোয়।

এখানে একটা পেপার রাখা আসে একটা মেশিন আসে।

এখানে আমি দেখতে পারসি অনেকগুলা বিল্ডিং রাখা আসে বিল্ডিং -এর সামনে একটা ফুষ্করিণী আসে ফুষ্করিণীর সামনে একটা--

জিনিসপত্র ফেলানো আসে উপরে আসমান আসে ।

ফেলানো আসে একটা ফুল আসে।

এখানে হয়তো দেখতে পারছি আমি একটা ডিজাইন করানো আছে একটা আর করা বসুন্ধরা একটা।

কয়েকটা বাল্ব আসে সাদের মদ্যে দুইটা বুকস্ লাগানো আসে।

মধ্যে আমি দেখতে পারসি একটা পার্কের মধ্যে ইট রাখা আসে এটার ভিতর--

গেটের উপর দিকে একটা বোর্ড আসে এটা রোডের মধ্যে অনেকটা সিন আসে।

আসে একটা বোর্ড আসে।

তার মধ্যে আমি দেখতে পারসি একটা পার্ক আসে পার্কের মইধ্যে--

গাছেরও একটা বোর্ড লাগানো আসে একজন মানু উঠে আসছে একজন পিসে বসে আসে লাল রঙ্গের খুঁটি আসে।

দোকানে মদ্যে দরি লাও চাল ডাল এইসব ইত্যাদি বহুত জিনিস পাওয়া যায় দুকানে মদ্যে।

তেল সাবান এইসব ইত্যাদি এসব অনেক জিনিস পাওয়া যায় দোকানের মধ্যে খাবার যতটা আইটেম আছে অতটাই পাওয়া যায়।

এহানে মইদ্যে আমি দেখতে পারসি অনেক সুন্দর জায়গা।

আমি যেমন দেখতে পারছি গাড়ি আছে।

ভবনের পিছনে একটা দুর্লও বিল্ডিং রাখা আসে দুই তিনটো বিল্ডিং --

এখানের মইধ্যে আমি দেখতে পারসি একজন মানু বক্তৃতা দিচ্ছে।

একটা টেবিল আসে একটা।